আশেপাশে অনেক গাসপালা রয়েছে।

ওপরে কিছু ইলেকট্রিক তার দেখা যাইতাসে।

বাগানের ভিতরে একটি পাইপ বিছানো রয়েছে।

পাশে একটি পাল্লা দেখা যাইতেসে।

দোকানের ভেতরে কিছু লাইট দেখা যাইতেছে।

রাস্তার মধ্যে দিয়ে কিছু লোকজন দেখা যাইতেসে।

প্ল্যাটফর্ম -এর পাশে কিছু টেন দেখা যাইতাসে।

ওয়াল এর মধ্যে কিছু ফটো ফ্রেম লাগানো আছে।

রাস্তার পাশে একটি খোলা মাঠ রয়েছে।

মেলার বাড়ির ভেতরে অনেক লোকজন দেখা যাইতেসে।

সামনে অনেক কাইচ লাগানো রয়েছে।

সিলিংয়ের মধ্যে অনেক লাইট ঝুলতেছে।

ছবিটির মধ্যে আমরা একটি বাড়ি দেখতে পাইতাছি।

রাস্তার মধ্যে অনেক গাড়ি খাড়া করানো রয়েছে।

দোকানের ভেতরে একটি লোককে দেখা যাইতেছে।

এস্টেজ -এর উপরে কিছু লোকজনও রয়েচে।

রাস্তার আশেপাশে অনেক লোকজনও রয়েছে।

ছবিটির মধ্যে আমরা একটি রাস্তা দেখতে পাইতেসি।